এখানে স্ট্যাচু বানানোর রয়েছে। ইউনাইটেড স্ট্যাচু । একটি লোক একটি বাচ্চাকে হাতে ধরে রয়েছে। এবং নাভি থেকে একটা নার বাচ্ছাটার নড়ে গিয়ে মিলিত হয়েছে। একটি কাঠের বেঞ্চ দেখতে পাচ্ছি এছাড়া একটা বরও দেখতে পাচ্ছি। বিল্ডিং -টার কালার হোয়াইট ।

এটা দেখতে পাচ্ছি এক লম্বা একটা পাঁচিল রয়েছে। যার কালার সাদা এবং সবুজ দিয়ে এবং আহ গেরুয়া কালার -এর বিট করা রয়েছে রয়েছে একখানা বড় লোহার গেট ।